এটা মনে হয় একটা বড় হোস্টেল আর বাড়ির রং হল সাদা করে।

আর এই দুকানে দেখা যাচ্ছে একটা ব্ল্যাক কালারের প্রিন্টিং মেশিন ।

এই ছবিতে দেখা যাচ্ছে যে একতা রোড ।

আর একানে দেকা যাচ্ছে অনেকগুলো লোক সামনে দাঁড়িয়ে রয়েচে ।

এদের সামনে আছে বাইক আর চাইকেল আর সামনে দেখা যাচ্ছে যে --

আর উপরে দেখা যাচ্ছে একটা বড় করে লংতরাই গুঁড়ো মসলা করে একটা বোড ।

আর একানে কলসি আর অন্যান্য জিনিস দিয়ে খুবই সুন্দর করে ডিজাইন করা রয়েছে।

ছাতে রয়েছে আরও হলুদ রঙের বাঁশ আর--

আর দেখা যাচ্ছে যে পাথরের উপর দিয়ে জল বেয়ে পড়ছে।

আর উপরে তাঙানো রয়েছে গ্লাস্ আর লাইত ।

আর এর সামনে রয়েচে কয়েকতি সাদা সাদা ফুলের তোড়া।

আর এর পেছনে দেখা যাচ্ছে অনেকগুলো বাচ্চা গাছের নীচে বয়ে আছে।

একানে দেকা যাচ্ছে যে একটা বাজার সাই--

আরো একটা দুইটো ইয়ো সাদা সাদা করে সাতার মটো লাইত রাখা হয়েছে ইস্ট্যানের উপরে আর দেখা যাচ্ছে অনেকগুলো লোক বয়ে আছে।

আর রয়েছে একটা পুকুরে ছ এই অল্প জল।

এখানে দেখা যাচ্ছে যে একটা এ_টি_এম ।

ওয়েডিং হলতা সাজানো হয়েচে আর সামনে একতা ইয়ে সুন্দর চেয়ার সাজিয়ে রাখা হয়েচে আর অনেকগুলো লোক বসার চেয়ার দেওয়া আছে।

এতা হল একতা দোকান আর এখানে দেখা যাচ্ছে যে--

এখানে দেখা যাচ্চে যে একটা বড় সুন্দর করে রুম রয়েচে সাদা করে।

তালা দেওয়া করে আর একটা গ্লাস দেওয়া আছে।

আর তিনটা বাচ্চা দেখা যাচ্ছে।

এখানে দেখা যাচ্ছে একতা মনে হয় বড় ওয়েডিং হল ।

আর কয়েকটা ফুলের তোরা রাখা রয়েচে।

আর এর একটা পা উপ জলের উপরে হলুদ করে আর একটা জলের নীচে রয়েছে।

আর এখানে অনেকগুলো লোক কি ইয়ে সান্তা ক্লজের টোপি লাগিয়ে রয়েছে।

আর একতা স্যান্ত ক্লজের মূর্তি রাখানো রয়েছে।